অ্যাঁ মানে পাশে যে কাকিমারা রয়েছে তারা আমাকে সব দেখে বলছে কী, তখন বলছে কী cake বানাচ্ছিস cake বানাচ্ছো বাবু! ঠিক আছে আমিও তালে cake মানে আমাকে একটু বেশি করে দিও কিন্তু, আমাকে একটু বেশি করে দিও এরা সবাই আমাকে সাজে মানে বলছে, এবার আমি খুব motivate হয়ে গেছিলাম, উরিঃ বাবা আমি করবই, আমি খুব খুব বেশি interested ছিলাম। এবার Youtube চ্যা মানে আমি কেমন বল তো ভিডিও টা দেখছি আর বানাচ্ছি, video দেখছি বানাচ্ছি,

তারপর Kitkat এনেছিলাম, dairy milk এনেছিলাম, এবার না coco powder দিয়ে, ডিম দিয়ে পুরটা batter টা বানিয়ে আমি কী করেছি ওই গামলা থাকেনা silver এর গামলা, silver এর গামলা ঘরে তো দ্যাখ সব সময় তো আ~ আমাদের মানে আমাদের ঘরে এইসব অ্যাঁ cake এর যে pan pan গুলো থাকেনা ওই pan গুলো ছিলনা। এবার আমি ওই coco powder এই তোর হচ্ছে গামলার মধ্যেই ওটাকে বসিয়ে এবার নিচের মধ্যে তো ভাপ দিতে হবে, নিচের মধ্যে ভাপ দিয়ে আমি just বসিয়েছি, ও বাবা এবারা আমাকে দেখা বলছে কী দেখবেন কিছুক্ষণ পর cake টা ফুলে উঠবে, আ মানে আপনার যে স~ টা~ টা~ মানে tight ব্যাপার টা ওই প~ posture টা ওটা ফুলে উঠবে , এবার আমি আ~ একটা toothpick নেবেন toothpick নিয়ে ঢোকাবেন, দেখবেন যদি কিছুই না লেগে বেরোই তালে ভাববেন cake টা আপনার হয়ে গেছে। এবার আমিতো বসেই রয়েছি, বসেই রয়েছি, wait করেই যাচ্ছি, করেই যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না, ফুলছেই না cake, তারপর আমি কী করলাম ওটাকে নামিয়ে দিয়েছি, এবার toothpick দিয়ে লাগাচ্ছি দেখছি যে উঠেই আসছে, এবার toothpick দিয়ে লাগাচ্ছি দেখছি যে উঠেই আসছে, ভাবছি হয়নি হয়তো, তারপরে আমি dairy milk কে গোলালাম, গুলিয়ে dairy milk টাকে ওর ওপর দিয়ে দিয়ে দিলাম, cake এর ওপর দিয়ে, দিয়ে দিয়ে kit kat গুলোকে গুড়ো গুড়ো গুড়ো গুড়ো করে ওর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দেওয়ার পর এবার আমি সবাইকে বললাম সবাই আসো সবাই আসো সবার সামনে কাটবো। তুই জানিস মানে ছুরিটা যে ঢোকাচ্ছিনা ছুরি টার মানে ঢুকছে না, পুরো ইট, ইট, ইট হয়েছে ইট মানে যথারীতি

একদম soft হয়নি, এবার আমি যখন কাটছিনা এরম চিপে চিপে কাটছি তো, এবার যেই কাকিটা আমার পাশের কাকি সে আমাকে বললো কী যে বাবু আমাকে কিন্তু বেশি করে দিও, এবার আমি ওকে কে~ আমি কাটতে পারছিনা বলে কী করেছি বলতো ছিঁড়ে নিচ্ছি, মানে কা~ কাটাও যাচ্ছেনা, ছিঁড়ে ছিঁড়ে, ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, এবার আমি ওই কাকি টাকে বললাম কী এই নাও তোমার জন্য বাটিতে রেখেছি, বলছে কী আমার না ডিমে allergy, আমি ডিম খাইনা, আমিনা cake খাবনা, আমাকে একটা ক্যা~ ওপরের থেকে cadbury দাও আমি খাব, আমি ডিম খা~ cake খাবনা, সব হেটে গেলো এত লোক interest দেখাল সবাই চলে গেলো, কেও খেলোনা, তারপর ওই cake আমি dustbin এ ফেললাম। আমারটাও same ওরকম হয়েছে, কেও খেতে পারেনি। না না অ্যা~ একদম আমা~ আমি সেই ডা~ dustbin এ ফেললাম। তুই যেরকম বললি সেরকম আমারটাও ওরকম হয়ে গেছে। ধুর আমার cake ও একদম ভালো হয়নি, একদম জঘন্য হয়েছিল। কাকি তুমি একবার পোটকের জন্মদিনে cake বানিয়েছিলে না! হ্যাঁ আম~ আ~ আম~ তোর হচ্ছে আ~ পটুর জন্মদিনে আমার ভাই আছে নিচে এবার ওর জন্মদিনে তখন lockdown ছিল, এবার lockdown এ এবার কাকি তখন। ও। এবার ওই পোটুর জন্ম। না পোটুর জন্মদিনে cake বানিয়েছিল, এবার cake বানিয়েছে কেমন ভাবে ব~ cake cake করেছে কী বলতো ওই biscuit দিয়ে না, biscuit দিয়ে করেছিলে না happy happy! ও, এবার happy happy biscuit। অরিও দিয়ে করেছিলে না happy দিয়ে? অরিও অরিও, অরিও biscuit দিয়ে করেছিলাম, color টা খুব সুন্দর এসছিল মানে কী বলতো পুরো, পুরো মানে একদম interested color মানে তুই দেখলেই বলবি যে হেবি লাগছে পুরো, color দিয়েছিল তার ওপর দিয়ে জেমস ছড়িয়ে দিয়েছিল। cake টার সব ভালো ছিল কিন্তু cake টার একটা কী কাটল যখন একটু ভেতর থেকে কী যেন গর গর গর গর করে বেরিয়ে এলোনা? ওটা বেরিয়ে, ওটা বেরিয়ে এলো, ও~ ওইটা মানে দেখবি Youtube এ যে video গুলো দেয় মানে Youtube, Facebook এ যে video গুলো হয়না, না ওরমই কিন্তু ওরা যে cake টা যখন কাটে দেখবে ভেতর থেকে কী সব বেরিয়ে চলে আসে।

ও ও ব~ কাকি একদিন cake বানিয়েছিল আমি দে~ ওই সেই সেদিন জন্মদিনে খেয়েছিলাম, আর আমি যখন বানিয়েছিলাম সখন তোর বাজে হয়েছিল, আর একবার মৌ বৌদি বানিয়েছিল না! মৌ বৌদি বানিয়েছিল। ও মৌ বৌদি একদিন বানিয়েছিল, বাবা মনে হচ্ছে যেন real bakery এর cake নিয়ে সব cake বানাচ্ছে, না আমি পারিনা cake টা বানাতে। আমিও, আমি cake টা বানাতেই পারলাম না।

তোর কী, তুই কী দিয়ে করেছিলি cake? মইদা দিয়ে না biscuit দিয়ে?

ও, মইদা দিয়ে হলে না ইট হয়ে যায় অনেক সময়।

আ~ আরে না ও ও ডিম দিলেনা ওইযে দেখবি অ অ্যাঁ বাজার কলকাতা বা কোথাও দেখবি ওই যে একটা ফাটানোর জিনিস হয়, ওই ওইটা না চামচে হয়না, তুই যত চামচে হয়না, সব থেকে কী বলতো যাদের হাত ওই যে ওই গুলো আছেনা যে machine গুলো, blander machine গুলো, ওই গুলো দিয়ে সব থেকে ভালো হয়। ফাটাতে, আর দেখবে blander machine গুলো হলেনা ফুলে ওঠে, পুরো সাদাটা পুরো ফুলে ওঠে। taste হবেনা

মো~ এবার মোমো বানিয়েছি, মোমো টা মোমো টা যখন বানিয়েছি তখন অ্যা আমি আবার কী দেখেছি বলতো তখন আমি দেখেছিলাম veg মোমো, veg মোমোতে তো ওরা chicken টা দেইনি, chicken এর বদলে আলু দিয়েছে, stuffing টা হচ্ছে আলু দিয়েছে, গাজর দিয়ে ওই দিয়ে, ওই দিয়ে দিয়ে দিয়ে আলু দিয়েছে, এবার তোর আ~ আমি মোমোটা বানিয়েছিলাম কী ভালো হয়েছে, ওই মোমোটা ভালো হয়েছিল, কিন্তু তার পরের বার chicken মোমো বানিয়েছি, আমি আর ধুর Youtube সবসময় কী চালিয়ে চালিয়ে, চালিয়ে চালিয়ে রাখব, আমি নিজে নিজেই তো মনে পড়েছে, কী জঘন্য হয়েছে, পুরো কাঁচা কাঁচা, কাঁচা কাঁচা, একদম rubbish হয়েছিল। আমিও একটাই try করেছিলাম, তারপরে আরকিছু try করিনি। তুই আ তুই Whatsapp করিস?

Whatsapp এ কিন্তু এখন অনেক কিছু fraud বেরিয়ে গেছে।

ধর social media so সবসময় এইগুলোতো আমরা ভালো বললাম, কিন্তু social media র অনেক খারাপ দিক গুলো আছে, ধর যেমন দেখবি Facebook এ Facebook এ এখন অনেকের নিজেস্ব আ~ আলাদা আলাদা নামে profile বানাচ্ছে, সেই profile বানিয়ে তোর হচ্ছে fraud করছে, ভাব

আমার আমার যে Facebook id টা আছে ঠিকাছে আমার same নামে আমার same পিক দিয়ে একটা account খুলেছে, জানিনা কে খুলেছে।

তারপরে একটা group বানিয়েছে ঠিক আছে, ওই group এ আবার আমার number টাও মানে এরকম কেও খুলেছে যাই যে আমার number টা জানে

তারপরে কালকে আমিনা এফবি তে খুঁজে পেয়েছি, আমি এই আমার তো এই Facebook টা আমার তো একটাই Facebook ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখনও রয়েছে? না না ওর টাই report মারলে তো, আমার টা delete হয়ে গেছে কালকেই report মেরে

তারপরে আমিতো report মেরেছি ওই account টা delete হয়ে গেছে, মানে যে বানিয়েছিল আমার নামে। কী রে, কী type এর লোক এরা! same আমার যে কদিন আগে যা call আসছিলনা, আমার number টাও

এরা কী করে বলতো আমি বলছি, আম~ এ~ এরা আসলে কী করে বলতো, Facebook এ না অ্যাঁ সুন্দর সুন্দর মেয়েদের ছবি দিয়ে এরা পেছনে একটা ছেলে থাকে, বুঝলি তো।

পেছনে ছেলে থাকে, ছেলে থেকে কী করে বলতো? যে ব~ তোমার

হ্যাঁ কথা বলে, কথা বলে, এবার বোলে টোলে বলে কী তুমি recharge করিয়ে দাও, এই করিয়ে দাও, সেই করিয়ে দাও এরম ধরনের করে।

যখন হ্যাঁ প্রেম ঝেম করে, যখন একদম ফাঁসিয়ে নিলো জানে এবার আমাকে ছেড়ে যেতে পারবে না, তখন তখন এসে সরাসরি দেখা করে। এরকমটা হয়, আমার সাথেই এরকম হয়েছে বললাম না, কালকে আমি দেখেতো just অবাক হয়ে গেছি। এই হচ্ছে কথা। এই এখন social media fraud ও বেরিয়েছে, আবার social media অনেকটা বেশি উন্নত হয়েগেছে, করোনার time এ তো সবাই Whatsapp এ video call করে করেই collage, school সব কিছুই হয়েছে।

আমার Whatsapp এর করোনার time এ কিন্তু অ সোস অ Whatsapp এও অনেক fraud কিছু, এই কালকে একটা বিশাল ঝর আসছে, এই এটা share করুন না আবার এখনওতো পর্যন্ত, তুমি এটা share করে দাও তালে তুমি দের GB net পাবে, তুমি বারোশো জনকে, একশ জনকে share করো তুমি দেখবে দের GB net পাবে, এইসব আসলে কিছুইনা।

হ্যাঁ বল্ ভাই। হ্যাঁ ভাই বলছিলাম যে তোকে আমি তো টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম তুই দেখেছিলিস গেছিল তো টাকাটা?

ও তাই ভাই আমি দেখি নি আর বলিস না আমার mobile এ mobile টা চুরি হয়ে গেছিল তো sim টা আরকি হারিয়ে গেছিল এই জন্যে sim টা তুলতে গেছিলাম mobile এর দোকানে but ওই দোকান ওখানে গিয়ে কিছু problem ওই sim টা দুই তিনবার ওঠানো হয়েগেছিল এরকম চুরি মানে দুবার sim এ problem করছিল তাই change করেছিলাম মানে তাই জন্য sim এ একটু problem চলছিল তাই এক মাস পর এ sim টা activate হল।

পাই নি তাই জন্য আজকে এই sim টা activate করলাম save ছিল number টা তাই পেলাম আরকি। তো যেটা বলছিলাম তালে টাকাটা কাজে লাগিয়ে দিয়েছিস তো? না না তোকে দেখ আহ দুমাসের টাকাটা payment করে দিয়েছি ঠিক আছে। তোর যে ভাগের ছিল partner এ ঠিকাছে তো আমার তোর সঙ্গে কথা হয়নি অনেকদিন ঠিকাছে আমি তো তাও তোর যে account number টা দিয়েছিলিস সে account number এ তুই যে টাকাটা mail করেছিলি আমাকে সেই account number এ তোকে টাকাটা পাঠিয়ে দিয়েছি। একবার check করে নিবি আর এই মাসের টাকাটা তোকে কিছুদিনের মধ্যে ঢুকে যাবে ঠিকাছে?

হম আর তার পরের মাসে তোর আহ একটু loss হয়েছিল তাই তোকে বাইশ লাখ টাকা দিয়েছি। ঠিকাছে? আর এই মাসের টাকাটা তুই পেয়ে যাবি ঠিকঠাক time এ। আচ্ছা অস~ অসুবিধা নেই সেই আমি যেহেতু দুই মাস আমি আমি জানিইনা যে তোর আদৌ টাকাটা পেয়েছিলি না পাস নি but তোর উপরে আমার পুরো ভরসা ছিল যে

massage ও আসেনি আরকি আর কী বলবো যাই হোক খুব ভালো হল mobile টা মানে sim টা ভরেছি অবশ্য massage চলে যাবে sim টা ভরে ভরে দেখ তোর number টা ছিল তখনই এরকম ভরে এখনই বললাম phone টা করলাম আরকি। যাহোক খুব ভালো কথা তাহলে আমি দেখ আহ তোর আহ আমি আজকে তো তোর Monday হচ্ছে তোর আমি আহ দুইদিনের মধ্যে তোদের আরকি শহরে যাচ্ছি ঠিকাছে? আহ দেখি তোর business টা কতদুর কী মানে develop করল বা কী রকম machine বসল সেটা তো দেখা হয়নি তোর কিছুই তোর উপরে সবকিছু ছেড়ে দিয়েছিলাম। তো আমি গিয়ে সেটা পুরো দেখে একবার একদিন তোদের বাড়িতে না হলে যদি থেকে আসব যেহেতু আর যদি না হয় তাহলে আমি hotel এ থেকে যাবো সেটা কোনো অসুবিধা নয়, কিন্তু business টা একবার দেখতে যাব । বুঝতে পারলি? হুম হুম না না hotel এ কেন থাকবি আজব তো আমার বাড়ি থাকতে এতবড় বাড়িতে কী হাওয়ায় করতে রেখেছি নাকি যদি কাজেই না লাগে! তো শোন না আহ business টা দেখতি ঠিকাছে তাছাড়া একটা meeting আছে তো আমি ভাবছিলাম যে এর কাকুর সঙ্গে কথা বলব বা তোদের একবার বাড়ি যাব bike নিয়ে but ভালোই হল তুই আজকে আমাকে phone করলি কারণ আমি এর তোর এই কী বলে? জালানবাদে একটা দর factory কিনছি। ঠিকাছে? তো ওখানেও ধর আমি ব্যবস্থা হচ্ছে যে ওখানেও আমি একটা boulder caser মানে fit করবো। তো সেই জন্যেই বলছিলাম যে তাহলে এর সেটা আমার কথা ছির যে সেখানেও কী মানে ধর আমরা যেহেতু partner হয়েছি তো আমার যে আরেকটা partner আছে না ওকে আমাকে কিছু বলতে হয় না। ও আমাকে বলেছে যে তুই যেমন ভাবে চালাবি তেমনিভাবে চালা আমার শুধু আমার time এ time এ profit পেয়ে গেলে হল, আর যদি loss হয় তো আমাকে তাও বলিস ঠিকাছে?

যে আমার boulder caser টা আমি করেছি plus পাশে যে caser টা ছিল ওর একটু ঘাটতি চলছিল তো তখন আহ ওর caser টা আমি কিনে নিয়েছিলাম। ঠিকাছে? তো আমার এখন আমার bank balance এ কিছু নেই। ঠিকাছে? but তোদেরকে আমি তোদের যেহেতু তোরা ছিলিস না সেহেতু তোদের টাকা আমি নেব না নেব না সেই হিসেবে তোকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। but ওই আরেকটা যে partner আছে আমার ওকে এখন আমি টাকা দিতে পারি নি কারণ ও আমাকে বলেছে যে ভাই তুই এখন ব্যবসায় লাগা। ঠিকাছে? তুই ব্যবসাটা বড় কর তারপরে একসঙ্গে profit নেবো but দেখ তুই তো যেহেতু ছিলিস না তো সেহেতু তোর ধর invest করেছিলিস আমাকে দেখে সেহেতু তোর টাকাটা আমি এখনো লাগাই নি। তো তুই তোর টাকাটা আহ দেখবি তোকে আমি তোর bank এ পাঠিয়ে দিয়েছি। তো দেখে নিবি আহ I think মনে করি ওই তোর চৌষট্টি লাখ মতন ঢুকেছে two months এ ঠিকাছে? তো একবার check করে নিস টাকাটা হুম? তো আর এইটুকুই আর একবার এসে meeting টা একবার attend করে যাস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যাব অবশ্যই tension নেই আর দেখ এর এখন তো দেখ business করছি যখন আমি টাকা দিয়েছি যে আমি মাসে মাসে টাকা নেব এটা কোনো মানে তাই হয় নাকি? business যখন করেছি তখন এবার তো আমাকে ওখানে থাকতে হবে তাই না কোনো ব্যপার না আমি দেখ কালকেই shift হয়ে যাব অসুবিধা নেই কালকে কিংবা পরশু এরমধ্যে একদিন হাতে থেকে কিংবা দুইদিন তার মধ্যে business তুই একাই অতবড় দেখতে পারবি না যেহেতু আরো একটা caser নিয়েছিস বলছি আবার একটা নতুন খুলবি তো সেই দিক থেকে তো একাই সামলাম মুসকিল ও আছে। তাই জন্য আরো কাউকে বিশ্বাস করা তো এখনকার দিনে বুঝতেই পারছিস কাউকে টাকা পয়সার দিক থেকে যদি রাখি আরকি তো বুঝতেই পারছিস এখনকার দিনে মানে হয়ত তুই চেনার মানুষ আবার মানে কী মানে পেছন মেরে চলে যাবে বুঝতেও পারবি না যাইহোক অসুবিধা নেই আমি আহ পরশু দিন shift হয়ে যাচ্ছি কোনো ব্যপার নয়। আর আহ যেটা বলছিলাম দেখ তোর যদি টাকার problem হচ্ছে তো তুই এক কাজ কর তুই আমাকে যতটাকা দিয়েছিস তার আমি sixty percent তোকে দিচ্ছি যদি তুই আহ মানে যেখানে business করবি নতুন start করবি সেখানে যদি মানে দরকার হচ্ছে তাহলে তোকে আমি sixty percent transfer করে দিচ্ছি তুই ওটাতে লাগা ঠিকাছে? অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ না ভাই ভালোই বললি কারণ ধর আহ কালকে বা তুই তো বলছিস দুইদিনের মধ্যে আসবি তাহলে আমাদের ওই পঁচিশ তারিখে আহ deal টাতে আগে একবার sign হয়ে যাক। তো আমি তারপরে plan করেছি যে সাতাশ বা আটাশ করে fedruary’র এর আমরা চোদ্দ টা গাড়ি কিনবো ঠিকাছে? truck কিনবো চোদ্দটা আর এর তোর আহ ছ’টার মতন dumper ঠিকাছ যেহেতু আমাদের dumper এর কাজ খুব কম কারণ boulder এখন যা আসছে তাতে আমাদের dumper এর কাজ খুব কম।

তো সেদিনই বোঝা যাবে ঠিকাছে but আহ তুই যেটা বলছিস sixty percent সেটা ভালোই আছে খারাপ নেই। ঠিকাছে তো দেখছি আমি কতদূর কী করা যেতে পারে যদি আরো লাগে তো আমি তোমাকে বলবো জানাবো। আর তাছাড়া তো ধর আমাদের আছেই আরো হ্যাঁ তিনজন মিলে আমি আর ওই কী বললাম? জালানবাদে, জালানবাদে যে জায়গাটা আছে সেটা যদি আমি নেইতে পারি তাহলে তুই জানবি যে তোর যে টাকাটা আমি তোকে মাসে মাসে ‍দিচ্ছি সেটা double হয়ে যেতে পারে। কারণ ওখানে যা এর জিনিস দেখে এসেছি আমি বা জিনিস যা মানে বুঝে এসছি জায়গাটাতে সেখানে প্রচুর প্রচুর টাকা ব্যপার আছে। মানে আমি তাহলে মানে কোটি টাকায় খেলতে পারবো। বুঝতে পারলি? তো আমি এখন চাই যে আমার যত যা আছে সব আমি লাগিয়ে দেব এটাতে। ঠিকাছে? but আমি আশা করছি ভুগবো না। কারণ যা জায়গা আমি দেখে এসছি মানে পুরো সোনা সোনা আছে ওখানে। বুঝতে পারলি মানে এত টাকা! ওখান থেকে

তাই? আর যা বলছিলাম তোকে যে আমি tru~ truck এর কথা বলেছিলাম যে তোর যেই চোদ্দ চাকা বারো চাকা যাই বা truck লাগবে আমি বললাম না আমার বাবার একটা friend আছে আরকি ওর নিজস্ব মানে ই আছে আরকি। আহ তোর যদি বলা হয় উম কী বলবো নিজস্ব company এর factory আছে আরকি company আছে। তো ওকে আমি কথা বলেছি ওর সঙ্গে বাবার সঙ্গে আরকি। বাবাকে আগে প্রথমে বলেছিলাম একটু কথা বলতে। বলেছে আমি ওর সঙ্গে কথা বলেছি তো বলেছে কোনো ব্যপার নয়। দেখ আমাকে বলেছে total যদি এর যদি কুড়িটা truck নাও একসঙ্গে তো তোমাকে minimum আমাকে দেখ যদি পারো, দেখ একটু চিন্তাভাবনা কর যদি পারো তালে আমাকে এক কোটি টাকা মতন দিতে হবে কুড়িটাতে। ঠিকাছে? কুড়িটা থেকে তোর EMI টিএমআই আছে সেটা কি~ কিভাবে process হয় আমি তোকে পুরোটা note করে খাতায় পাঠিয়ে দেব সেটা screen shot মানে তোকে ছবিটা তুলে তোকে WhatsApp এ পাঠিয়ে দেব মানে monthly কত টাকা EMI লাগবে? বলছে কত টাকা হচ্ছে total কত টাকা লাগবে কুড়িটা truck এর দাম? বুঝতে পারলি? তো এক কোটি টাকা যদি আমরা এই কয়েক মাসের মধ্যে যদি কুড়িটা truck নেই যদি এক কোটি টাকা দিতে পারি এখন তাইলে খুব ভালো। যদি দশটা truck নেই কিন্তু পঞ্চাশ লাখ টাকা দিলেই হয়ে যাবে বুঝতে পারলি কিংবা চল্লিশ লাখ টাকা দিয়েই কোনটা দেখ কোনটা ভালো লাগছে তুই দেখ। হুম হুম হুম না আমি নিলে কুড়িটাই নেব আর truck নেবো না truck তো চেদ্দটাই নেবো আর ছ’টা dumper নেবো। ঠিকাছে? তো হ্যাঁ আয় এর পঁচিশ তারিখ আয় তারপর জালানবাদ জায়গাটা কিনবো ভেবেছি তো ওখানেও ধর একটা huge amount এর ব্যপার আছে। তার মধ্যে আমাদের ‍পুরো পুঁজি লাগিয়ে দিয়েছি আমরা এখান থেকে যা পেয়েছি। ঠিকাছে? তো দেখ তুইও কত percent দিবি সেটা একটু এর দেখে নিই। ঠিকাছে? তো তারপর তখন কথা হচ্ছে আর যে truck এর কথা বললি না তো tuck টা হ্যাঁ ব্যপার নেই এর এক কোটি টাকা তো ধর কোনো মানে matter করে না কারণ ধর আমাকে এমনিতে দিতেই হবে। তো আমি যদি আর আগেই যদি পেয়ে যাচ্ছি তো ভালোই হবে আর চেনা জানার মধ্যে পেলে তো ধর অনেক কিছু মানে discount ও পাওয়া যাবে। তো হ্যাঁ better better হবে ঠিকাছে ঠিকাছে আয় তুই তারপর কথা হবে আরো। হ্যাঁ হ্যাঁ আর আমি পারলে তোর ও~ ওর number টাও দিয়ে দেব যেহেতু মানে তোর কথা বলতে ইচ্ছুক হোস বা হম যদি জানার ইচ্ছা হয় কিছু তাহলে ওকে phone করে জানিয়ে নে মানে কথা বলে নিবি জেনে নিবি। অসুবিধা নেই। আর ওই যে তোর আরেকটা friend আছে আরকি যে যাকে partnership এ নিয়েছি বলছি ওকেও ডাক আরকি পঁচিশ তারিখে আমিও যাব সেদিনকে। তো meeting করবো একটা hotel এর মধ্যেই meeting টা করলে ভালো হবে তাই না? হুম হুম হুম হুম meeting আছে ঠিকাছে। তো আমি তোকে জায়গা আর location টা share করে দেবো। ঠিকাছে? তা ও ছাড়াও আমাদের তিনজন ছাড়াও আরো আহ তিনটে business man আসছে। ঠিকাছে? একটা আসছে তোর হায়দ্রাবাদ থেকে ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে এখন। কারণ ধর ওকে আমি অনেক মাল delivery করেছি হম তো ওর আহ আমার ব্যবহার বল বা আমার আহ business এর trick বল ওর ভালো লেগেছে তো ও আমার ওই জালানবাদ project এ sha~ share দেবে। ঠিকাছে? so আসছে আর ‍দুজনের মধ্যে একজন আসছে কলকাতা থেকে। আর একজন জলপাইগুড়ি থেকে। তো ভালই হবে ব্যবসাটা ভাবছি বড়। আচ্ছা আচ্ছা আর বলছিলাম দেখ তোর police এটাতে কোনো problem নেই তো দেখ তার কারণ বলছি দেখ আমার দুই তিনটা friend আছে যাদের সঙ্গে আমি ওঠাবসা করি এখ~ এখন যাদের সঙ্গে ওঠাবসা করি তাদের মধ্যে দেখ IPS আছে দুটো friend আর দুটো আছে তারা ধর নেতা আরকি। তো এই দিক থেকে যদি কোনো problem হয় তো handling করে নেব ঠিকাছে? তোর যে যেকোন রাষ্ট্র থেকে আমার কোনো problem নেই বুঝতে পারলি? এদিক থেকে কোনো মানে তোর চাপ নিস নে থানা police থেকে কোনো problem হবে না। তুই খালি তুই business টা দেখ আর grow করার চেষ্টা কর আমিও আসছি অসুবিধা নেই। আর বাদ বাকী থেকে আমাদের আর কেউ থামাতে পারবে না একবার যখন সামনে পা এগিয়েছি না পিছবো না একদম যতই যা হয়ে যাক না কেন পিছন দিকে তাকিয়ে দেখবো না এটা তো guarantee ভাই। হুম হুম না না তোর যখন আছে বুঝলে। আমার এমনিতে police এর কোনো চিন্তা হয় না। কারণ এর ধর এখনকার money power is best তাছাড়াও ধর আমার যে আরেকটা যে partner আছে তার বাবা হচ্ছে ধর এই কী বলবো এই বেগম কোটায় MLA ঠিকাছে? আর ওর যে ধর বাবার মানে কী বলবো তোকে দাদু হচ্ছে ঠিকাছে ও ধর এর center এর লোক আছে। তো দুটোই দুজন আবার ওদের মধ্যে দেখ কেমন একটা combination আছে। ওদের দুইজন এর ওর দাদু করে ধর আলাদা party আর ওর বাবা করে আলাদা party তো আমার কোনো party তেই কোনো

আরে ভাই! তালে তো অনেকটাই আমাদের দিকে মানে আমাদের business এর দিকে ‍যদি দেখা যায় অনেক মানে অনেকদিক থেকেই আমাদের সুবিধা। দেখ তোদের ওখানে তোদের যেখানে তোদের শহরে মানে যেখানকার কথা বললি আরকি ওখানেও তো দেখ তোরা একটা business partner যার সঙ্গে আরকি বললি যার কথাটা ওর তো বললি আরকি মানে MLA মানে বাবা আরকি ওইদিক থেকেও problem নেই। আমদে~ আমার এখান থেকে all india গোটা world মানে world এর মধ্যে একা আমার মানে fifty percent যদি কথা বলা হয় তো আমার fifty percent মানে আমি handling করে নিতে পারবো এইদিক ওইদিক থেকে মানে সবারে সঙ্গে চেনার এখানে ওখানে আমার সবারই আছে। তুই যেমন বললি আমার হায়দ্রাবাদে এবং কলকাতায় business partner আরকি দুজন আরকি share. হ~ হতে চায় আরকি share করে আমা~ আমার মানে business এ তো মানে সেইক্ষেত্রে থেকেও আমারও মানে অনেক চেনা জানা আছে আরকি। যে তোমার একসঙ্গে colle~ college friend ছিলাম। তো যে যার কাজে এখন কেউ IPS হয়েছে কেউ IAS হয়েছে কেউ lawyer হয়েছে তো সেদিক থেকে আমার problem হবে না। and এই দিকে ছাড় ভাই আহ police থানার এইদিকে ছাড় এইদিকে তো problem নেই এইদিকে।

হ্যাঁ আমাদের এখন main লক্ষ্য হচ্ছে জালানবাদ। ঠিকাছে? ওই জালানবাদে যে জায়গাটা আছে ওটা উম এ ধর আহ কিনে মানে কিন কথা তো ধর হয়ে গেছে। সেই পঁচিশ তারিখে ধর meeting টার পর ধর registry হবে।

ওকেও আমার ওর সঙ্গে আমাকে কথা বলতে হবে যে, কেমন কী নেবে বা না নেবে profit. ঠিকাছে? আর বাকি এই কলকাতা জলপাইগুড়ি এদের সঙ্গে ধর তেমনটা করে আমার ধর চেনা জানা নেই বা টা যেহেতু ব্যবসা সূত্র সবার সঙ্গে বানাতেই হবে ঠিকাছে? সেহেতু ধর কলকাতা party কে তো রাখতেই হবে। আর এই দিকে north দিকে ভাবলাম যে যদি একটা রাখা যায়, তাই জন্য ওইদিকেও একটা রেখেছি। এবার আহ দেখা যাক কতদূর কী হয়। তো পঁচিশ তারিখের meeting টাই হচ্ছে আমাদের main কাছে target এবার জালানবাদটা আমরা যে করে হোক নিয়েই ছাড়বো। ঠিকাছে? কারণ ওই জায়গায় project টা যদি একবার করতে পারি তো মানে আর পেছন ফিরে তাকাতে হবে না যদি একবার দাড়িয়ে যায় project টা। আর হ্যাঁ আমার তো বলতে তোকে ভুলেই গেছিলাম ওটা ঐ জায়গাটা কত টাকায় deal final হয়েছে আর ওখানকার মানে মানুষ লোকজনে কোনো মানে problem create করবে না তো পরবর্তী মানে caser টা করার পরে? না না ওখানে ধর অনেক বড় project চলছে caser তো হবে কাদান caser হবে খাদান হবে আর তারপর factory হবে। না? একটা তো আরো ধর তিন চারটে factory ওখানে তুলবো। ঠিকাছে? মানে বিশাল বড় একটা project এর কথা চলছে এখানে। ঠিকাছে? তো তাই জন্যেই হ্যাঁ তাই জন্যেই ওখানে একটা বিশাল huge amount এর ব্যপার আছে। তো publicly কেউ কিছু করতে পারবে না কারণ ধর ওটা public এর জায়গা না। আর ওখানে যার জায়গা তারা সাতজন share এ জায়গা আছে ওটা। তো এই যে হায়দ্রাবাদ যে party আছে না

সবার সঙ্গে। পঁচিশ তারিখে জানতে পারবো যে এর deal টা final হচ্ছে না হচ্ছে না। হ্যাঁ মানে কতদূর কী হচ্ছে ? কারণ পঁচিশ তারিখেই সব নির্ভর করছে। পঁচিশ তারিখ যদি ওই জালানবাদ deal টা না হয় তালে আমাদের মানে একটা প্রচুর বড় loss হবে কারণ সেই loss টার ধাক্কা মানে ধাক্কাটা খাওয়ার মতন মানে শক্তি আমাদের মানে নেই বলতে গেলেই চলে। কারণ আমাদের যত পুঁজি আছে এই আছে সব আমি ওখানে লাগিয়ে দিয়েছি। ঠিকাছে? তো but আহ আয় তুই তোর তো কোনো ব্যপার নেই। তুই আয় আর আমায় আমার partner টার সব পুঁজি ওখানে লাগিয়ে দিয়েছি।

হুম হুম হুম good night, bye. আচ্ছা good night. হুম good night.

Good evening! আমি রিয়া, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? হ্যা, বলছি আমি একটা dress order দিয়েছিলাম তো dress টা আমায় কালকে delivery করা হয় তো dress টা আমি return করতে চাই